এটি একটি মসজিদের বাইরে থেকে তোলা তার গেট -এর সামনের ছবি। যার সামনে।

এটি একটি মসজিদের ভেতরকার ছবি আমরা দেখতে পাচ্ছি যেটা বেশ বড়ো একটা অংশ।

মডেল তৈরী করে মানুষকে দেখানোর উদ্দেশ্যে রাখা হয়েছে যেমন পালতোলা নৌকো বাণিজ্য তৈরী ইত্যাদি এখানে কিন্তু দেখতে পা --

এবং নিচে দেখা যাচ্ছে খুব সুন্দর করে একটি উম ভাস্কর্য কি নির্মাণ করা হয়েছে এবং উপর থেকে কিছু সুন্দর জিনিস ঝুলানো আ--

কয়েকজন ক্রেতা বিক্রেতাকেও দেখতে পাওয়া যাচ্ছে নিত্য নৈমিত্তিক কেনা বিক্রির কাজে ব্যস্ত।

রাস্তাটয় জনবহুল হওয়ার কারণে দোকান পাঠগুলো বেশ ভালোই চলছে দেখতে পাওয়া যাচ্ছে।

সবাই এখন মাথা নীচু করে একই ভঙ্গিতে রয়েছে। তারা এখন নামাজ --

এটি কোলকাতা য় অবস্থিত সুন্দর একটি সুসজ্জিত অত্যাধুনিক বিলাস বহুল শপিংমল । সেন্ট্রালের বাইরে থেকে তোলা ছবি। যেখানে আমগা বড়--

কোনো একটা বিলাসবহুল অত্যাধুনিক শপিং মল এর ভেতরকার চিত্র টা আমরা এখানে দেখতে পাচ্ছি যেখানে চারপাশে বিভিন্ন রকম--